সাইডে সবুজ গাছপালা রয়েছে।

সাইডে একটা লাল রঙ্গের চেয়ার রাখা আছে।

ওপরে দুটি সিলিং পাখা লাগানো হয়েছে।

ওপরে দুটি বড় বোর্ড লাগানো হয়েছে।

দেখতে পাচ্ছি সাদা রঙ্গের দুটা চেয়ার রাখা হয়েছে।

ওপরে একটা সিলিং পাখা দেখতে পাচ্ছি।

পেছনে একজন লোক কালো জ্যাকেট পড়ে দাঁড়ায় আছে।

ওপরে ছাদ দেওয়া বিল্ডিং দেখতে পাচ্ছি।

বাইরে কয়েকটা সাইকেল দাঁড় করানো হয়েছে।

বাইরে একটা বাইক দাঁড় করানো হয়েছে।

বাইরে অনেক লোকের ভিড় রয়েছে।

একজন লোক দাঁড়ায় ফটো তুলছেন।

দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো মোবাইলের দোকান।